অলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি আমি আলহামদুলিল্লাহ ভালোই আমি দিনকালটা আমার ভালো যাচ্ছে না

আম পড়ালেখার শেষে চাকরি ঘুরে বেড়াচ্ছি কিন্তু চাকরি পাচ্ছিনা আচ্ছা নিয়মিত কি আহ interview দিচ্ছ নাকি শুধু apply ই করে যাচ্ছ হুম চা চাকরির পড়ালেখা শেষ করে বিভিন্ন office এরদরজায় দরজায় ঘুরছি জমা দিচ্ছি interview এর তেমন একটা ডাক পাচ্ছি না সত্যি বলতে গেলে আচ্ছা interview তে এখনো interview এর কোনো experience হয় নি আহ হয়েছে তবে খুব একটা সুখকর নয় আচ্ছা চাকরি টা আসলে এখন বলতে গেলে পুরো বাংলাদেশেরই আরকি সমস্যা তোমার ঠিক কোন কোন জায়গায় আসলে বেশি সমস্যা করতেছে মো আসলে আমি বিশ্ববিদ্যালয় জীবন থেকে পড়ালেখার দিকে একটু বেশি মনোযোগী ছিলাম তাই সহজ শিক্ষা মূলক কার্য কর তেমন একটা করা হয়নি তখন ঘাড়তি হিসাবে আমি এটাকে দেখছি

আমার মনে হয় এটাই আমার সমস্যা দেখা দিয়েছে হ্যাঁ এটা তো বলতে গেলেই আহ আছেই তারপরে আমাদের শিক্ষা ব্যাবস্থা যেভাবে যে পাঠক্রম শেখানো হয় আমরা যখন চাকরি জীবনে ঢুকতে যাই আসলে সেই সেগুলো তো ব্যাবহারিক ভাবে আসে না বাস্তবিক জীবনে সেগুলো কোনো কাজে লাগেনা চাকরি ক্ষেত্রে গেলে তখন দেখা যাই পুরোটাই আলাদা একটা জগৎ এটাতে আরো অনেক বড়ো মানে সমস্যা জি এটা সত্য তবে পড়ালেখা ছোটবেলা থেকে আমরা যা শিখি সম্পূর্ণ যদি আমরা কাজে লাগাতে পারতাম আমাদের দেশের চাকরি ব্যাবস্থা আমাদের দেশের অর্থনীতি আরো ভালো হতো বলে আমি মনে করি হ্যাঁ সেটাই তো বেক্তিগত দিক থেকে যেমন আমাদের সমস্যা হতো তেমন প্রাতষ্ঠানিক দিক থেকেও তাদেরও কিছু গাফলতি আছে শুধু মাত্র আহ এক পক্ষ কে দোষ দেওয়া আসলে যাবেনা জি আমাদের যেমন তাদের তো তেমনি তারা তারাও সামান্য একটা চাকরির জন্য অনেক উচু পর্যায়ের লোক হচ্ছেন তারা চান তাদের কর্মচারিরা অনেক উচ্চশিক্ষিত হোক কিন্তু অনকে পরীক্ষা বা সমস্যা এর কারণে ভালো ফলাফল অর্জন করতে না পারায় অন্যদের থেকে পিছিয়ে যাই তাই এখানে শুধু certificate কেই দাম দাওয়া হয় চাকরির অভিজ্ঞতা কে নয় হ্যাঁ অভিজ্ঞতার কথা বলি তো আহ আ একটা মানে বিশ্ববিদ্যালয় pass করার পরেই আ তার কাছে আর কি অভিজ্ঞতা থাকবে তাই না আ সেখানে যদি একজন আ তিন চার বছরের অভিগ্নতা তার কাছে চেয়ে বসে সেটা আগে চাকরি করবে তারপর না তার কাছে অভিজ্ঞতা আসবে তাই না সেটাই তো সেটাই আমরা দিতে পারছিনা জি অধিকাংশ interview এ এটাবুঝতে পারেন না যে এখন এখন চাকরি খুঁজতে আসছেন সে একেবারে শুন্য হাতে চলে এসেছে তার কোনো অভিজ্ঞতা নেই এবং সুযোগ না পেলে সে অভিজ্ঞতা পাবে কথা আপনা আপনার কেমন অবস্থা চাকরির বাজারে কেমন এগিয়ে রয়েছেন বা আপনার অবস্থান টা কোথাই বলে আপনি মনে করেন আম আমিও তো আর ও আ সেরকম আ অন্য কোনো দেশ থেকে আসিনি আমিও তো সেই একই শিক্ষা বাবস্থায় পড়াশোনা করেছি আরো বেশী আর মনে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়র আহ পড়াশোনা করছি তো বুঝতেই হবে যে ওখানে কি ধরণের এ পরিস্থিতি থাকতে পারে ওই এ পাঠক্রমের বাইরে কোনোদিন কোনোকিছু প্রশ্নই করা হয় নি যেখানে তোমার উম যে আ বিশ্ববিদ্যালয় গুলোতে যাদের মানে সুযোগ সুবিধা থাকে তারপর পাবলিক আ বিশ্ববিদ্যালয় তে যে ধরনের সুযোগ সুবিধা থাকে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় আসে দূর দূর মানে কোন যোগাযোগ সেখানে নেই আমরা সেখানে কিছুই বলতে গেলে আ প্রতিষ্ঠান তো ছিলেই না আমাদেরও কেন আরো আমরা জাতীয় চেষ্টা করছি পড়াশোনা থেকে হচ্ছে আম চার কাদমা আগে দূরে থাকার চেষ্টা করছি সেইরকম হ্যাঁ তারপরেও যেখানে সমস্যা থাকে সেখানে সম্ভবনা কিন্তু থাকে আমরা আসলে একটা জিনিস এক culture হ্যাঁ মানে এয়া এয়া আ সময়ই কার কিনা আমি আ সেই সময় কার যেটাতে কাজে যাহাই তে পারতাম আজকে আমি যখন mba complete করে ফেলেছি তখন আমি বুঝতে পেরেছি কি কি ভুল করেছি তোমাকে share করতে পারবো তোমাকে কিছু ও আমার থেকে idea নিতে পারবে

আমার ভুল থেকে তোতুমি শিক্ষা পারবে এইরকম একটা অবস্থা কিন্তু এখন আর সময় খানিক আহ মানসিক দিক থেকে একদম বিধস্ত পর্যায়ে চলে যাওয়া হয় আর নতুন করে কিছু শেখারও তেমন আগ্রহ আর আসে না তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছি জি আম সমগো বেশি প্রায় একই অবস্থা তবে আমরা উদারণসহ যদি আমরা japan এর কথা বলি সেখানে বই এর শিক্ষার পাশাপাশি হাতে কলমে শিক্ষা অনেক গুরুপ্ত দাওয়া হয় যে আমাদের দেশে দাওয়া হয় না আমাদের দেশে মানুষ সাধারণ ভাবে যে ভালো ফলাফল করলেই সে একজন ভালো মানুষ কিন্তু ভালো ফলাফলের দাম কি আসলেই ভালো মানুষ গড়ে তুলে আসলে কি certificate চাকরির বাজারে একজন মানুষ এর দু বা একাধিক পার্থক্য সৃষ্টি করতে পারে কি আসলে তো না শুধু মা এ কচি বচর বিদ্যা দিয়ে কখনও চাকরি আচ্ছা চাকরি হোক বা যে কোনো কাজ হোক সফলতা হোক কখনোই পুচি কতো বিদ্যার শুধু মাত্র উম কখনোই কাজে লাগতে পারে না যদি না তার সেই বাস্তবি জ্ঞান থাকে আম যদি আ আমরা যখন school ও college এ পড়াশোনা করেছি

সেরকম হতো যে সামান্য তুমি যদি চিন্তা করো যদি আ আমাদের school এ কি পরেসে যে গাছের কয়টি অংশ পাতা কান্ড এটা হো আমরা আমাদের কিভাবে শিখানো হয়েছে যেমন বড়োজোর কিন্তু কখনো কি আমাদের কে একটা গাছ tub থেকে ওঠে আমা কখনো কি দেখা হয়েছে দেখো এটা শিকড় এটা কন্ড এটা হচ্ছে ফুল পাতা এভাবে কিন্তু আমাদের জীবনে আমাদের শিক্ষা ব্যাবস্থাটা আসে নি ঠিক আছে সুতরাং আ বো এই যে ঘাড়তি এটা একটা মানে বিশাল বড়ো ঘাড়তি যদি এই কথা টাই ধরি তো গ্রাম অঞ্চলে কিন্তু অনেক বেশি তারা ব্যাবহারিক ওই সুযোগ সুবিধা টা পাইসে যেটা আ এই ধরণের আ মানে ব্যাবহারিক কাজের জীবনিক কৃষি হোক ও সমাজ বিজ্ঞান যে বিষয় গুলো তারপরে আবার যদি এটাই যদি প্রযুক্তি গত দিক থেকে চলে আসি শহরের বাচ্চারা কিন্তু এই জিনিস টা নিয়ে কি আহ অনেক বেশি এগিয়ে থাকবে তারমানে একই আমরা bangladesh ই ও শিক্ষা ব্যাবস্থায় একই কিন্তু জায়গা আলাদা আলাদা তো তাদের যোগ্যতার করি দিয়ে আলাদা আলাদা হয়ে গেছে আপু সত্যি বলতে গেলে ব্যাবহারিক জ্ঞান টার ক্ষেত্রে যদি বলতে চাই আহ শুধু যেটা আমরা আমাদের জিজ্ঞাসা কইছি কেনো হচ্ছে না তাহলে সবের মুখে একটাই কথা আসবে আমাদের দেশে সেই সুযোগ সুবিধা নেই আমাদের মতো এখন অন্যদের মতো না করে আমরা কি করতে পারি সেটা কিন্তু আমরা ভাবিনা আহ হ্যাঁ যেমন আপু আপনি বললেন যে গ্রামের মানুষরা একদিকে পারে আবার শহরের মানুষরা আরেকদিকে এগিয়ে আসে কিন্তু গ্রামের মানুষরা কিভাবে অন্যদিকে এগিয়ে থাকতে তাদের পারে সুযোগ আছে কিন্তু ওরা খুঁজে বের করে না কিভাবে সুযোগটা পাওয়া যায় আর শহরের দিকে যদি বলি

এইটা মা কেও করতে চায় না মানুষ শুধু ভাবে যে পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে পরীক্ষায় ভালো নাম্বার পেলেই সে ভালো মানুষ এগিয়ে যাবে কিন্তু আসলে তা না আসলে ব্যাপারটা হচ্ছে সে তা শিখছে সে তার জীবনে কতটা কাজে লাগাতে পারছে এমনকি এই কারণেই চাকরি বাজারে ভিন্নতা দেখা যায় একজন ভালো বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া মানুষও বেকার পোড়ে থাকে আবার একজন অ অশিক্ষিত ব্যক্তি ও একটা ভালো চাকরিতে ভালো ভালো আয় করে ভালো সুখে সাথে জীবনযাপন কাটাতে পারে হ্যাঁ এটা বলতে গেলে একদম আহ যাকে বলে একেবারে অসুস্থ প্রতিযোগিতা তারপরে আরো একটা বিষয় আছে যে আমরা তো পড়াশোনা করসি আমাদের একটা প্রতিভা তো বিদ্যাটাও আছে বলা যেতে পারে সেই অনুযায়ী কিংবা আমাদের কোন চাকরি নেই আহ তুমি আহ এখন পরিস্থিতি এমন যে আ অনেক students হচ্ছে আহ ব্যবসা করতেসে আবার mba করা আবার recording করতেসে আহ দ্যাখো আ mbb পড়া students এসে হয়তো police এ join করতেসে বিশেষ হচ্ছে তাহলে কতো ধানের আমাদের যাকে বলে একদম wested

পড়াশোনা করসে একদিকে অথচ চলে যাচ্ছে আরেক দিকে পড়াশোনা আমরা করতেছি একটা বিষয় নিয়ে যখন আমরা সেটা চাকরিতে join করতে যাচ্ছি দেখা যাচ্ছে যে না সেখানে তার যেনো সে ব্যবস্থাই নেই

যে এটা সত্য আম

তাদেরকে হাতেকলমের জ্ঞান শেখানো হয় হয়তো তাদেরকে চিত্রাংকন বা যদি ছোটখাটো ব্যবসা বা কিছু তৈরি করা এইগুলার মাধ্যমে তাদের তারা তাদের শৈশব জীবন তা আনন্দ করতে পারে এবং সকল Dedication মানুষকে সম্মান করতে শিখতে পারে আমাদের দৃশ্য কিন্তু আমরা করতে পারি কিন্তু অসুস্থ প্রতিযোগিতা পাল্লায় পড়ে আমরা তা করতে পারছি না আপনার কি মতামত যে আমরা কিভাবে আমাদের চাকরি বাজারে একটু ভালো ফলাফল নিয়ে আসতে পারি যদি আমরা এমনটা করতাম। আমরা তো অবশ্যই করতে পারি তবে এটা আহ যেখানে তোমাকে মানতে আমাকে মানতে হবে তোমাকে মানতে হবে সবাইকে মানতে হবে যে এটা অবশ্য ব্যক্তিগত পর্যায়ে সম্ভব না এটা করতে গেলে আমাদেরকে প্রাতিষ্ঠানিক দেশীয় রাষ্ট্র ব্যবস্থার ওপরে নির্ভরশীল হতেই হবে এখানে আর আর উম কোন দ্বিতীয় উপায় নেই আসলে তাছাড়া অব

তাদের উম হয় office এই ঘুমাচ্ছে office এই কাজ করছে office এই থেকে যাচ্ছে বাংলাদেশের মানুষের কিন্তু মানসিকতা তাই না তারা খাবে ঘুমাবে সামান্য কিছু কাজ করবে অ সেখান থেকে যতটুকু হচ্ছে পারিশ্রমিক কাজ আহ সেখানে তারা তো সন্তুষ্ট থাকতেছে উম আবিষ্কার নতুনত্বউম নতুন কিছু করা বা আরো উম নিজের জীবনকে আরও একটা ভালো জায়গায় অবস্থান করা এই সমস্ত জিনিসের যে ঘোর একটা যে ধরনের চিন্তাধারা আসলে বাংলাদেশের মানুষের কিন্তু নয় এই জন্য তো আমরা কোন আম নতুন কোন কিছুতে

আহ খুব টিটকারি তামাশা হাসি ঠাট্টা করলেও হয়তো সেটা যখন হয়ে যায় আমরা এতটাই তার কাছে মানে আম ওঃ মানে প্রভাবিত হয়ে যায় যেন ঐটা ছাড়াই আর কোনো উপায় নাই অথচ ওটাই কিন্তু অনেক ধরণের হয় নতুন জিনিষ আমরা প্রথমে মেনে নিতে পারিনা সহজে আবার যখন সেটা জনপ্রিয় হয়ে যাইসে যা হয় তো মরিচীকা মতো শুধু তার পিছুনে ছুটে চলতেছি আহ japan এর মানুষ এর মানসিকতা আর বাংলাদেশ এর মানুষ এর মানসিকতা এখানে বলতে গেলে আকাশ পাতাল

কিন্তু বাংলাদেশের যে উন্নতির অবস্থা জাপান কিন্তু জাপান এর জিনিষটা ভালো সেখানে কিন্তু যে একজন বেশ ভালো চাকরি করছে একজন অন্য কোনো বিষয়ে চাকরি করছে কেও কেও নিজে থেকে কাজ করছে এই নিয়ে মানুষর তেমন একটা মাথা ব্যাথা নেই সেখানে সপ্তাহে মানুষকে সুযোগ দেওয়া হয় যেটা আমাদের দেশে দেওয়া হয় না আহ এটা তো ওদের কে ছোট বেলা থেকেই আসলে উম সেখানো হয় যে প্রত্যেক বার তো sir কে সন্মান দেওয়া প্রত্যেক টা পেশায় আসলে বো কোনো পেশায় ছোট না এ যে যার যার রুজি রুচি নিজের থেকে আনতেছে কিসের জন্য আমরা অন্যের পেশাকে অসম্মান করব প্রতিটা কাজে আসলে কাজ সেটা তো তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হচ্ছে জি আপু আসা করি হাতে কলমে জ্ঞান তারপর তাদের বাস্তব আমরা ব্যবহার করতে পারি তাহলে হয়তো আস্তে আস্তে আমরা চাকরির বাজারেও এটার সুবিধা টা আমরা দেখতে পাবো এটার ফলাফল আমাদের দেশের অর্থনৈতিক এমনকি দেশের সমাজ ব্যবস্থা দেখতে পাব আশা করি